যে রকম হয় আর কি সবাই মেহেন্দি কিনে এনে হাতে মেহেন্দি পরে

পরে একটু খানি খানি ভালো লাগে আর কি মেহেন্দি ওটাই সৌন্দর্য যা বলে

school -এ হোক গিয়ে অঞ্জলি টঞ্জলি দিয়েছি অঞ্জলি দিয়ে বা বা স্কুলে ভোগ টোগ খেয়ে ভোগ খেয়েছি ভোগ খেয়ে টেয়ে বন্ধুদের সাথে বেরিয়ে ছিলাম বেরিয়ে

ভাবতে পারিনি এরকম সুন্দর জায়গায় যাব ভিক্টোরিয়া এতোটা সুন্দর

first time যেহেতু গেছিতো ওইজন্য মনে হচ্ছিল অনেক দূর তো অনেকবার গেছে

এ বন্ধুদের সাথে খুব enjoy করেছি

বন্ধুদের সাথে খুব enjoy করেছি

বন্ধুদের সাথে খুব enjoy করেছি ভিক্টোরিয়ায় গিয়ে যেহেতু first time গেছিলাম কোনদিন তো ভিক্টোরিয়ায় যায়নি

ভালো লেগেছিল photoshoot করেছি আর photoshoot মানেই তো fb -তে ছাড়া আ আ pose টোজ দেওয়া pose টোজ দিয়ে

fb -তে DP দেওয়ালে বেশি বেশি করে follower বাড়ে like বাড়ে এটাই তো

তারপর অনেক reels -ওকরেছিলাম instagram -এ

ভালো, তুই কেমন আছিস চিরঞ্জিত? এইতো আমার চলছে, তোর কেমন চলছে বল?

phone ঘাটা-ঘাটি করছিলাম এই আরকি , তুই কী কী করছিস? আমি? আমি তোর time পাই না সারাদিন নানা রকম কাজের জন্য, এই office টফিস এই নানা রকম time এ কা~ time পাওয়া হয় না। এখন কী করছিস তুই? একটু free হলাম তাই phone করলাম ও , তুই কি এতক্ষন ব্যস্ত ছিলিস? হ্যাঁ আমার তো সকাল থেকে একদম schedule চলে না office এর , তাই এই সবে office আহ off হলো, আমার তো যেহেতু work from home সেহেতু আমার problem নেই আহ উম বাড়িতে থেকেই office করতে হয় তবুও চাপ বেশি, তুই এখন কী করছিস বল? এইতো phone ঘাটা ঘাটি করে একটু vlog টলগ দেখছিলাম । বাবাঃ সারাদিন কি আহ Youtube ঘাটিস ? মোটামোটি ঠিক। কী ভালো লাগে Youtube এর, Youtube এ কী কী ভালো লাগে তোর? ওই আরকী, তুই কি ঘাটিস

Youtube এ তুই তো সবসময় vlog দেখিস vlog

সবসময় যে vlog দেখিস সব ইন~ মানে inside out বল তারপর হচ্ছে উম কলকাতা canvas বল এইগুলো vlog আমিও দেখি, কিন্তু vlog এর সাথে সাথে আমি মাঝে সাঝে ঐগুলো দেখি তোর হচ্ছে ওর নাম কি বলে cartoon ব্‌ bengali cartoon বল, হিন্দি cartoon বল, তারপর ভাব আহ তোর হচ্ছে এখন তো Youtube এ যে trend গুলো বেরিয়েছে prank video আমি ওই গুলোও দেখি, তোর

অতটা interest নেই দেখতেই ভালো লাগে। vlog start কর, যখন তু~ তুই তো house wife, তুই vlog start করতেই পারিস বাড়িতে থেকে একবার ভাবি start করবো তারপরে আর

তুই vlog যদি start নাই করতে চাস তালে তুই একটা কাজ করতে পারিস তুই তো রান্না-টান্, রান্না-বান্না তো ঘরে করতেই হয়, তালে তুই সেই ধরনের রান্না-বান্না কর, কিছু কিছু recipe বানা সেগুলো video upload কর। first এর দিন তুই একটা Youtube এ একটা page বানা, Facebook এই Youtube এ একটা page বানা যেমন আমরা Facebook, Whatsapp চালায় যেমন ধর Youtube এ একটা page বানালি সেখানে একটা channel এর নাম দিল, ভাব তোর নাম, তোর নাম দিয়ে বা তুই একটা দিলি my আহ kitchen এরম বলে একটা কিছুর নাম দিলি, নাম দিয়ে তুই ওখানে যেকোনো একটা ভিড, ভাব তুই একটা যে কোন রান্না করলি, special কিছু রান্ন, আহ chow mein করলি momo বানালি, তুই তো এগুলো মোটামুটি করিস, সেইগুলোর একটা video করলি, normal camera তে video করলি সেই video টা তুই যেরম দেখাই এখন আর কি ওই

যেইটাই করুক না কেন সেটাতে Youtube এ upload করে দেয় বা

তুই তো স~ অনেক language জানিস, তোর communication অনেক ভালো, তুই হিন্দি বলতে পারিস, তুই অসমীয়া ভাষা জানিস, তুই বাংলা জানিস, তারপর তুই English ও বলতে পারিস, তো তুই তো করতেই পারিস তোর তো অনেক রকম ভাষার experience আছে। পারি।

prank ফ্রাঙ্ক video বানাতে গেলে case খেয়ে যাবি দেখবি,

আর ওতে আরো ভুল ভালও হয়ে যায় অনেক সময় মানুষের বিপদ ও ঘটে যাই prank

video দেখছিলাম জানিস, একটা prank video দেখছিলাম একজন বয়স্ক মানুষকে phone করে বলছে কী যে জা~জানো আহ মানে একজন prank করছে ওনার সঙ্গে যে তোমার নাতির, তোমার নাতির না উদ্হুম জ্বর এসছে আহ তোমার আহ doctor বলে গেছে আর ঠিক হবে না, সে বয়স্ক মানুষটা এত tension এ পড়ে গেছে যে ঘর থেকে দৌড়ে তাড়াতাড়ি গেছে ওন~ ওন~ ওনার birthday ছিল। ওনার birthday ছিল উনার একটা স্পেস~ উম মানে আলাদা বাড়িতে উনাকে ডেকে একটা surprise দিতে চাইছিল, এবার সেহেতু বয়স্ক মানুষটা যখন তাড়াতাড়ি করে আসতে গেছে সিঁড়ি থেকে slip কেটে পড়ে গিয়ে মাথা ফাতা ফাটে গেছে, তার মানে prank করতে গেলে কত বড়

একটা মেয়ে আছে ওর বিয়ে হচ্ছে husband, তা ও শ্বশুর, বাপের বাড়িতে, মানে গিয়ে বলছে আমি আর ছেলের সাথে থাকবো না। ও হুট করে ওর মা বলছে, কী রে তুই আসলি কেনো? long time ছিল। চলে আসলি কেন? তখন বলছে, এমনি কেন আসতে পারি না? তখন বলেছে আহ তোর husband কই? husband এর নাম X Y Z কী যেনো ছিলো ,

বলছে আমার ওর কথা নিয়ে বারবার বলবা না, কত~ কথা বলে তখন বলছে আমি ওর সাথে আর চায়না, থাকতে চায়না। বলছে কেন? এত ভালো ছেলে। না আমাকে এখানে যেতে দেয় না, আমাকে ওখানে যেতে দেয় না, আমাকে এই গলার হার কিনে দেয় না। আমার পয়সা দিয়ে আমি Youtube এর থেকে আমি পয়সা income করে আমার জন্য আমি কিনব ও কিনতে দেবে না। অনেক আমি dress মানে বল সেদিনকে কিনেছিস আবার কী দরকার, এসব নিয়ে নানান কথাতে, ওর বাবাও শুনছে বলল আমি ছাড়বো না সে অশান্তি,

আমিও দেখেছি, প্রীতম জেফার এর,

ওর বোনকে video করে phone করে বলেছে তুই তালে একটা এই এই ব্যাপার video করবি ও camera টা এমন জায়গায়,

বোনকে মেরে দিয়েছে ঠাস করে, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। দেখেছিলি তুই? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছিলাম প্রীতম জেফার এর ওটা ওর বাবা বলছে তুই এখানে থাকবি, ওকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তা ওর

সেইটাই তো হ্যাঁ হ্যাঁ, ও পুরো ঢুকিয়ে দিচ্ছে ওর মা বলছে না এখানে রাখবো না, তুমি তুমি একটু চুপ করো মেয়ে তো ও হুট-হাট করে করে ফেলবে, তখন ও বলছে আমি এ ঘরে থাকবো না,

ওরা অনেক video বানায়, ওরা অনেক video বানায়

কিছু কিনতে গেল, কিছু একটা shopping করতে গেলেও শাশুড়ি নিয়ে বউরে নিয়ে প্রীতম গেলো, তারপর এই যে আমরা এখন বেরোচ্ছি, এই যে আমার বোন, এই যে প্রীতম গাড়ি বের করছে । , এই dress টা কিনছি, এই dress টা দেখো ভালো লাগছে এখন আমি একটু এই trends এ যাচ্ছি, আমি এখন একটু জুতোর showroom এ যাবো, এইসব এক পা দু'পা হাঁটছে, এক পা দু'পা তেই video করে। সঙ্গে সঙ্গে

এখন social media মানুষের life টাই পাল্টে দিয়েছে, TV দেখার ব্যাপারটাই বন্ধ হয়ে গেছে, সবাই Facebook Instagram Youtube তো রয়েছেই সাথে সাথে Whatsapp, Facebook, Instragram। এখন তো মানুষের সঙ্গে মানুষ phone এ বেশি কথায় হয় না।

সারাক্ষণ বসে থাকো কাউকে phone করব না কিন্তু আমি phone হাতে রয়েছে

আমি সারাদিন এই দেখতে থাকব, এটা সবার ক্ষেত্রেই হয়। ও আমি সারাদিন ব্যস্ত ছিলাম, ultimately ব্যস্ত ছিল না ও সারাদিন phone নিয়ে ঘাটাঘাটি করছে, Facebook দেখে, instagram আছে, Youtube আছে, এগুলো দেখতে short video। আগে তো Tiktok ছিলো এখন তো সেটা বাদে তো অনেক কিছু হয়ে গেছে এইসবই চলছে, সারাদিন এই সবই চলছে। আর life টা bore হচ্ছে না যারা যারা

phone নিয়ে, কাজকর্মে না phone নিয়ে আরে তোকেও তো কতদিন ধরে আমার phone করা হয়না সবসময় WhatsApp এই কথা হয় কেমন আছি হয়ে গেলো।

ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি যতটুক time পাই একটু TV দেখা হয়, একটু phone টাই বেশি ই~ মোটামুটি ঘাটা হয়, তাও বেশি দেখতে পারি না

হম দেড় GB হয়

আর আমার তো,

WIFI দিয়ে connect ক WIFI থাকে, এবার যদি WIFI কোনোমতে পড়ে যায়, যদি Sunday বা Saturday হয় তখন আমার mobile এ দেড় GB ও হয় না

পয়সার ই বেড়েছে, আগে তো ছিল তিনশো three hundred something ছিল

তারপরে three ninety nine ছিল something হয় তো, তারপরে four hundred, তারপরে four fifty থেকে five hundred, এখন directly six sixty six। প্রচুর তিন মাস ও ঠিক,

আগে তো first এর time এ যখন Jio এলো তখন free তে

হ্যাঁ twenty eight days করে হয়, আর এইসবে মানে net কতদিন তো use করা হয়, কয়েকদিন তো net বেশি use করাই হয় না।

বেকার চলে যায়, তাই ভাবি net টা যদি আজকে properly এরকম set থাকতো, TV র ক্ষেত্রেও ভাবি যদি এরম set থাকতো যে আজকে আমি TV totally on করবো না আজকের দিন টা makeup, একদিন একটু খানি on করলে আজকের দিন টা মানে শেষ হয় গেলো, সেরম ভাবে যদি চলতো তালেই তো লোকে একটু খানি বাঁচতো।

আজকে আমি totally use করছি না, data আমি totally use করছি না, আজকের দিন টা যদি আমি আর একদিন অ্যাঁ extra,

হ্যাঁ হাঁ, সেটাই তো বলছি সব আঠাশ, তালে খাওয়াও তো আঠাশ দিন হতে পারে।

খাওয়ার দরকার কী? দুদিন যেরম খাওয়ার, দুদিন বাইরের hotel এ খাও।

instagram নেই।

properly কোনো কিছু বুঝতে পারছিলাম না, কোনটার কী করতে হয় বুঝতে পারিনি।

basically Facebook এ তো তুই নিজেই মানে যাদের দেখতে চাস তাদের fan প্লো~ profile দেখতে পারবি, তুই personal profile দেখতে পারিস না অনেক সময়, instagram এ তুই যাকেই দেখতে চাস তাকে real দেখতে পারবি, mean মানে তার profile টা সরাসরি দেখতে পারবি।

আই ধর Facebook এ তুই দেখলি তো ভাব, Facebook এ ভাব তুই কোনো actors এর দেখতে চাইছিস, সেই actor এর আহ fanpage দেখতে পারবি বা personal account এখন তো দেখা যায় but, instagram এ কী বলতো? তুই তার নিজস্ব profile দেখতে পারবি, তুই যেমন ভাব Bengali actors বল, মিমি বল, কোয়েল বল, জিত বল, দেব বল, তুই Hindi

তুই সব আয়ুষ্মান বল, যাদের বল তাদের তুই সরাসরি, যেহেতু আমরা তো message করে তো but ওরা তো আমাদের message এর reply দেই না , বা ওদের message ওদের উম লাখে লাখে message করছে per day, but ওরা তো

instagram টা একটু ব চলছে বেশি

আগে যেমন Tiktok চলতো, social media এর আগে Tiktok একদম

হ্যাঁ হ্যাঁ, ইন~ instagram এ reels বানানো হয়, ইন্সটা~ instagram এর short video গুলো কে reels বলে।